একটি বাইক এ হেলমেট রাখা রয়েছে যেটি রেড কালারের ।

একটু দাঁড়িয়ে নৃত্য করছে। এই সাইড -এ একটি কারেন্ট -এর তার রয়েছে।

সুপারি গা-আ-ছ এবং একটি বাউন্ডারি করা রয়েছে।